দারুন সুন্দর আলোক সজ্জায় সজ্জিত ও দুপাশে সবুজ রঙের আলো দিয়েও খুব সুন্দর লাগছে।

আর চার্চটা খুব সুন্দর ভাবে সাজানো আছে। দুদিকে দুটো সিলিং ফ্যানে নীল ও সাদা রঙের বেলুন ঝুলছে অনেকগুলো--